ইটা মনে হচ্ছে একটা স্কুল আর এইখানে স্কুলের কিছু ছেলেরা ছোটো ছোটো বাচ্চারা--

কিছু-উ হাতের হাতের কাজ করছে কিছু পেপার কাটিং করে কিছু জিনিস--

একটা-আ ঝর্ণা বইছে এটা জল নদী। আর এবং এটা এতে অনেক উম --

এই গাছটা খুব সুন্দর এবং এই দোকানটা দোকানটার পাশে আরেকটা দোকান আছে।

চিলডরেন বুকস আর দোকানের বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে যে কিছু কিনছে এবং কিছু খাবার জিনিসও আছে।

এখানে লেখা আছে তেজা বুক ইষ্টল এটা বইয়ের দোকান আছে।

যে ফুলগুলো প্যাকেটিং করেও রাখা আছে এবং কিছু ফুল টাঙা আছে।